Hello, Hello আস্সালামলীকুম।

এই তো ভালো। কি অবস্থা তোমার, অনেকদিন ধরে তোমার সাথে কথা হয়না। এই তো আছি আসলে খুব প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝছ পড়াশোনা নিয়ে exam ছিল কিছুদিন আগে, সবেমাত্র শেষ হলো। তোমার কি অবস্থা বলো? আমি তো আজকাল একদম মানে কোন কাজকর্ম নাই। কিছুদিন আগে অনেক ব্যস্ত সময় কাটাছিলাম কিন্তু এখন তো আমার বন্ধ, পরীক্ষাও শেষ এইজন্য ভাবলাম তোমাকে call দিয়ে জিগেস করি কি অবস্থা তোমার। পরীক্ষা তোমার কি,

গত মাসে কি তোমার final ছিল নাকি?

এই তো মোটামুটি আমার তো final দিলাম অনেকদিন হল কিন্তু এখনও result আসে নাই, তবে এখন হচ্ছে project এর কাজকর্ম করতেছি তো অনেক চাপ আরকি project নিয়ে, কিন্তু পরীক্ষা শেষ এমনে। আচ্ছা। না এখন যেহেতু free সময় আছো তাহলে education নিয়ে একটু কাজ করো নিজের skill develop করো, সেটা ভালো হবে। হ্যাঁ সেটাই। আমরা কিন্তু যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আমরা পড়াশোনা করি কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য, জানার জন্য,

skill বাড়ে না দেখেই তো আমরা ভালো কোন চাকরি পাইনা। হ্যাঁ বলো,

এখন result এর অপেক্ষা, দেখি কি হয় তোমার varsity কি private নাকি সরকারি? না, সরকারি।

হ্যাঁ হ্যাঁ আমি private এ, আমি তো জানি যে private এর result তাড়াতাড়ি দিয়ে দেয়, তাও এইবার আমার মোটামুটি দেরি হচ্ছে, কিন্তু সরকারি result নাকি অনেক দেরি হয়। অনেক বলতে তোমার তিন থেকে চার মাস বুঝছো, মানে তিনমাস must এরপরে দেখা যায় চার পাঁচ মাসের মধ্যে দিয়ে দেয়। আমার অনেক friend রাও আছে national এ তারপর হচ্ছে সরকারি university গুলোতে, তো ওরাও বলে যে সরকারি varsity তে এটা একটা সমস্যা যে পরীক্ষা হয় ঠিকঠাক time এ কিন্তু, দেখা যায় কি এক একটা student মনে কর graduation complete করতে করতে অনেকটা time চলে যায়, যেমন করোনার পরে আমাদের যে পড়াশোনার system টা দেখলে,

হ্যাঁ হ্যাঁ করোনার সময় তো আমাদের খুবই loss হয়েছে, মোটামুটি, হ্যাঁ সেটাই যেমন ধর আমার যেটা আমার দুহাজার একুশ সালে আমার honours complete করার কথা, ঠিক আছে? কিন্তু সেখানে দেখা যায় কি এখন দুহাজার তেইশ এখনও result তো বের হয় নাই। অনেকটা অনেকটা মানে loss হয়েই গেছে পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা তোমাদের কি করোনার সময় একদমই class হতো না নাকি সরকারি? না না না একদমই হতো না তোমার অন্যান্য private university বা public যেগুলো ওইগুলোতে তো তোমার ওই যে দেখা যায়, ভালো ব্যাপার ছিল যে করোনার সময় কিন্তু private university তে আমরা যারা পড়ি আমাদের কিন্তু খুব সুবিধা হয়েছে, আমাদের কিন্তু class পরীক্ষা সবকিছুই মোটামুটি continue,

শুধু আমাদের বলবো না আসলে তুমি যদি একদম মানে primary level থেকে চিন্তা করো ঠিক আছে

primary র বাচ্চারা এই করোনার কারণে হয়েছে কি যে তোমার পড়াশোনায় পিছিয়ে গেছে phone ধরেছে mobile,

হ্যাঁ হ্যাঁ সেটাই। আর একটা ব্যাপার কি জানো পড়াশোনা অনেকে দেখা যায় কি যে পড়াশোনা করতেছে ঠিকই মানে বড়ো বড়ো degree অর্জন করতেছে কিন্তু মানে practical life এ কোন কাজে লাগতাছে না because কারিগরী শিক্ষাটা হ্যাঁ, আহ মানে কারিগরী শিক্ষাটা কিন্তু এখনও আমাদের দেশে সেরকমভাবে তোমার এগিয়ে আসে নাই। আর online এই কিন্তু আমাদের কিন্তু সবকিছু assignment based হয়ে গেছিলো যে assignment জমা দিচ্ছো পরীক্ষার, result দিচ্ছে এরকমই, শিক্ষাটা কিন্তু আমাদের কম বেশি সবারই loss হয়েছে। আমাদের যেরকম, কিন্তু আমাদের class exam সবকিছু চলছে কিন্তু আমরা lab এই normally কাজ করি শিখি computer এ বিভিন্ন কাজ করে শিখি, আর দেখা যায় কি তোমার বাহিরের দেশের দিকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যায় কি বাহিরের দেশের ছেলেমেয়েদেরকে ছোট বেলা থেকে তোমার পাঠ্য বইয়ের সাথে সাথে কিন্তু তোমার কারিগরী যে শিক্ষাটা হাতে কলমে শেখায়, বিভিন্ন ব্যাপার নিয়ে practice করায়, আমাদের দেশে এগুলো নাই এখন ঐভাবে শুরু হয় নাই খুব কম হলেও সেটা তোমার মানে honours level এ গিয়ে বা intermediate থেকে গিয়ে তোমার ছেলেমেয়েরা একটু, অন্যদিকে যাচ্ছে কিন্তু primary level বা high school level এ ওইরকম হয়না। হ্যাঁ এই জন্যই কিন্তু ওরা advance ও আমাদের থেকে অনেক মানে অনেক,

এর ক্ষেত্রে চলে যাই কারণ ওদের দেশে অনেক চাহিদা talent এর এবং ওদের দেশের মানুষজনও মানে student যারা আছে তার আমাদের থেকে অনেক বেশি advance, সবকিছুতেই দক্ষ হ্যাঁ। ছোট থেকেই ছোট থেকেই দক্ষ হিসাবে তৈরি করে বুঝছো, আমার আমার আমরা দেখা যায় ওই ভাবে training পাইনা ঠিক আছে, হয়তো বা আমাদের talent আছে but সেটাকে যে ফুটিয়ে তুলব ওই রকম,

ঠিক বলছো যে talent আছে কিন্তু ঐটা ঠিকমতো আসলে বিকশিত করার জায়গাও বা পাচ্ছি কই, থাকতে হয় যে কখন graduation করে complete করবো বের হবো, হ্যাঁ বের হয়ে চাকরি করবো কিন্তু দেখা যায় কি বের হওয়ার পর চাকরি পাচ্ছি না কারণ কি, পড়াশোনার মধ্যেই খাদ রয়ে গেছে মানে শিক্ষাব্যবস্থা, মানে আমি কিছুদিন আগে একটা চাকরিতে apply করলাম তো আমার এক seat এর জন্য আমি হিসেব করলাম যে তোমার এক seat এর জন্য় minimum ছয় থেকে সাত হাজার প্রার্থী ঠিক আছে তো, একটা seat এর জন্য যদি এতো পার্থী হয় তাহলে সেখানে চাকরি দেখ এখানে সবাই কেউই কিন্তু অযোগ্য না সবাই দেখা যায় তোমার মানে honours complete করে apply করতেছে বা masters করে apply করতেছে তাই না? যোগ্যই কিন্তু তারপরেও তোমার বেকারত্ব। আমাদের দেশে দেখা যায় শিক্ষিত বেকারের হার বেশি। আমদের হচ্ছে ছোট থেকেই সমস্যা, আমাদের পড়াশোনার যে মানে ভিত্তি সেটাতেই সমস্যা।

ছাড়া আর কিছু শেখাচ্ছিই না। ওই যে প্রমোদ চৌধুরী একটা কথা বলেছিল বইমেলা গল্পেতে যে মুখস্থটা হল বমি করার মতো,

যে just পরীক্ষার hall এ গিয়ে তুমি বমি করে দাও। মুখস্থ বিদ্যাটা হল এটা। এই আমাদের ক্ষেত্রেও কিন্তু same বড়োরাও কিন্তু আমরা এটাই করি যে কালকে পরীক্ষা আজকে মনে কর একটু বই lecture file এগুলো open করে একটু বসে যাই। পড়ালেখাগুলো একটু মাথায় নিয়ে এই পরের দিন পরীক্ষা দেওয়ার পর সব শেষ, কিন্তু এই পড়াশোনা আসলে কোন কাজেই লাগতসেনা। করোনার সময় এই একটা সমস্যা হয়েছে যে আমরা আরও বেশি internet নির্ভর হয়ে গেছি আর শুধুমাত্র assignment দিসি। আসলে assignment দিয়ে তো কোন লাভ নেই যদি আমরা হাতে কলমে কিছু না শিখতে পারি। না সেটাই আর এই assignment এর কারণে আমাদের যে গ্রাম অঞ্চল বলো বা শহরে মফসসলে যেটা হয়েছে কি তোমার ছেলেমেয়েরা, assignment গুলো দেখা যায় ইউটিউব থেকে collect করতো ঠিক আছে,

উত্তর গুলো খুঁজে খুঁজে লিখতে পারে তাই না কিন্তু তারা দেখা যায় ওই ইউটিউব থেকে তোমার দেখে দেখে ব্যাস জমা দিয়ে, কারণ আমাদের আসলে মানে ইচ্ছটা কি মানে আমাদের সবসময় যেভাবে একটা race এ লাগানো হয়েছে number বেশি পাইতে হবে ভালো একটা result করতে হবে, তো যেহেতু ভালো result করতেই হবে শিখানো হয়েছে আমাদেরকে তা আমরাও সেরকম যেখান থেকে copy করতে পারতাছি, এবার যে যার টা দেখে লিখতে পারতাছি পরীক্ষার সময় করি সমস্যা নেই শুধু result টা ভালো এলেই হবে এরকম একটা আমাদের হয়ে গেছে কিন্তু mind set

ইউটিউব based আজকাল বাচ্চারা কিছু পাইলেই assignment বা বাসায় কোন project করতে দিলেই ছোট ছোট বাচ্চারাও এখন ইউটিউব ঘেঁটে ঘেঁটে করে ফেলে। এটার ভালো side আছে কিন্তু খারাপ side ই বেশি।

খারাপ side এর তুলনায়। কারণ, একটা ইউটিউবে ঢুকে ওরা হয়তো একটা ঠিক আছে একটা paragraph লিখবে বা ওইখান থেকে copy করবে ঐটা দেখতে গিয়ে তোমার আরও অনেক video চলে আসে game, নিয়ে বা cartoon গান ঠিক না? সেটাই শিক্ষা হল জাতির মেরুদন্ড ঠিক না আমরা ছোট থেকে এটা জেনে এসেছি অনেক পড়েছি, আর সেই শিক্ষাটাই যদি আমরা ঠিক মতো আমাদের নতুন যে প্রজন্মকে দিতে না পারি তাহলে কি ভাবে আমাদের দেশ উন্নত হবে? আসলে নতুন প্রজন্মকে দিতে হইলে কিন্তু আমাদেরও নিজেদের ভিতরেও কিছুটা, না, আমরা নিজেরাও যদি প্রতিফলন না করতে পারি এইসবের এইসব জ্ঞানের, আগামীদিনে একজন সন্তানের মা ঠিক আছে, আমি আমার বাচ্চাকে grow করবো। নেপোলিয়ন বলেছিলেন না যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেবো,

হ্যাঁ অবশ্যই কারণ একজন মা ই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে ঠিক আছে, মার কাছ থেকে মা ই আসল শিক্ষক আমাদের প্রথম শিক্ষক। মোট কথা হচ্ছে আমাদের আসলে গোড়াতেই গলদ, আমাদের যে শিক্ষা বলতেছি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা school এ বলো college এ বলো varsity তে বলো তো আমাদের আসলে শুরু থেকেই শুরু করতে হবে। আহ আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে বাকি যারা আছে যেমন আমরা যাদেরকে tuition পড়াই বা আমাদের আসে পাশে ছোট ভাইবোন যারা আছে ওদেরকে আমরা এই জিনিসটা বুঝাইতে পারি যে না result ই সব না এবং সবকিছুর পড়াশোনার সব ব্যাপারই হচ্ছে, করতে হবে না হ্যাঁ জ্ঞান অর্জন করাটাই তোমার main লক্ষ্য হওয়া উচিত, হ্যাঁ সেটাই। আর সেজন্য ধরো বিভিন্ন campaign করতে পারি আমরা হ্যাঁ school college এ গিয়ে আমরা যারা young generation আছি, তো আমরা যদি ধরো শিক্ষকদের সহায়তায় গিয়ে বিভিন্ন school এ campaign করি, motivational post দেয় মানুষজন, সচেতনমূলক post দেওয়া যায় যে কোন,

আর শুধু যে ছেলেমেয়েদের কে তা না, তাদের guardian দেরকেও করতে হবে।

আমারও same আমার student দেরও same অবস্থা। কিন্তু এটার কিন্তু আসলে ওকেও দোষ দেওয়া যাচ্ছে না পুরাপুরি। ওর কিন্তু দোষ না হ্যাঁ তো এখন,

তাই না? এটাই তুমি আমি আমরা সবাই, last year এ এসে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো বেশি realize হইতেছে। এখন mature হৈতেছো না, আসতে আসতে বয়স বাড়তেছে সবকিছু বুঝতেছ, ওই আরকি। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে সব কিছু ভালো করে বুঝতেছি যে আসলে কিরকম করা উচিত, কি ভুল হইসে আগে। তো ওই জিনিসগুলো হচ্ছে এখন মানুষকে হচ্ছে গিয়ে guide করতে পারবো যে হ্যাঁ এইভাবে এইভাবে,

হ্যাঁ সেটাই কারণ সমাজের মানুষ,

আচ্ছা, আশা করি ভালো result ই করবা।

Result আসার ওপরেই depend করে পরবর্তী ধাপ, তো এর জন্যই,

হ্যাঁ তখনই ভালো হবে যখন কিছু একটা করতে পারবো শিক্ষিত হয়ে graduate

okay আল্লাহ হাফিস, বিদায়।